এবং এবং বাউন্ডারিটা খুব সাদা এবং গোলাপী কালার দিয়ে বানানো।

এখানে একটা বড় বিল্ডিং দেখা যাচ্ছে।

এখানে অনেক বড়ো বড়ো ঘর দেখা যাচ্ছে।

এবং একটা এ_সি দেখা যাচ্ছে।

ঘরটার টিন হলুদ কালারের।

এহন এহানমধ্যে অনেকগুলো শিশা দেখা যাচ্ছে।

এখানে একটা কাপড়ের দোকান দেখা যাচ্ছে।

কিছু জামা ওপরে লটকানো রয়েছে এবং কিছু ভাঁজ করে ভিতরে ঢোকানো রয়েছে।

কতগুলি কলাগাছ রয়েচে এবং একজন মানুষ আরেকজন মানুষের সঙ্গেও কথা বলছে।

উপরে লেখা রয়েছে বাজাজ জয়গুরু মোটরস ।

এখানে একটা রাস্তা দেখা যাচ্ছে যার মধ্যে উপর একটা ওভার ব্রিজ রয়েছে।

একটি জন্য স্তূপ দেখা যাচ্ছে।

এবং একজন মানুষ একজন স্ট্যাম পোস্ট -এর সামনে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছে।

একটা লাল গাড়ি যাচ্ছে দুজন ব্যক্তি সবুজ কালারের জামা পরে একটা ক্যামেরা নিয়ে কি যেন দেখছে।

এবং ফোটের মধ্যে কিছু লাল বাক্স রয়েছে।

এখানে একটা জলাশয় রয়েছে এবং এটার মধ্যে নীল বাউন্ডারি রয়েছে।

এবং চারিদিকে অনেক গাছ রয়েছে।

দুটো ব্যাগ দেখা যাচ্ছে একটা মোবাইল রয়েছে।

বিল্ডিংটার নাম কাজী নজরুল ইসলাম।

এবং সামনে একটা বড় মূর্তি রয়েছে যেটা কাজী নজরুল ইসলামের।

এখানে একটা ব্যামঘর দেখা যাচ্ছে।

এখানে একটা হরে কৃষ্ণ হরে রাম লেখা একটি কীর্তনের ফটো রয়েছে।

এখানে একটা বড় ঘর দেখা যাচ্ছে।

একটা নীল কালার চেয়ার রয়েছে একটা চেয়ারে একজন ছেলে কালো কালারের জামা পড়ে বসে রয়েছে।

এখানে একটা এ_টি_এম দেখানো হয়েছে।

এবং ঘর মতো অর্ধেক টাইলস এবং অর্ধেক সিমেন্ট দিয়ে রাখা।

একটা মেডেবং এবং সাদা কালারের বিল্ডিং দেখা যাচ্ছে।

কতগুলো মোটরসাইকেল দেখা যাচ্ছে।

একটা কালো কালারের চেয়ার দেখা যাচ্ছে।

এবং দোকানের মধ্যে অনেক গুলো পোস্টার রয়েছে।

চেয়ারের মদ্যে একটা আইডেন্টি কার্ডেট রয়েছে এবং একটা কাঁচের দজ্জা দেখা যাচ্ছে।

এখানে একটা গ্যারেজ দেখা যাচ্ছে যেই গ্যারেজটার রং কমলা কালার দিয়ে তৈরি করা হয়েছে।

উপরে একটা টেবিল ফ্যান আটকানো রয়েছে।

একটা রাস্তা দেখা যাচ্ছে যেটা জলে ভিজে রয়েছে।

রেস্টরের মধ্যে একটা হেলমেট রয়েছে কতগুলো জলের বোতল রয়েছে।

একটা লাল সসের ডিব্বা রয়েছে এবং ঘরটা হলুদ এবং বেগুনী কালার দিয়ে বানানো।